একটি বড়ো হাউজওয়ার শপ যেখানে ঘরোয়া জিনিসপত্র পাওয়া যায়।

এখানে সামনে একটি বড় মিরার -এ বেলুন ঝুলানো তার উপরেই লেখা রয়েল ফিটনেস জোন উনিসেক্স জিম ।

চারিদিকে পাহাড় ও অসংখ্য সবুজ গাছ দেখতে পাচ্ছি।

যের সামনেই দুটো পেট্রোল মেশিন দাঁড়িয়ে রয়ে দেখা যাচ্ছে। তাদের উপরে লেখা ডিজেল ।